ওর পেছনে একটি বাক্স রাখা রয়েছে দূরে কিছু মোটরবাইক দেখা যাচ্ছে এবং পাশে ওষুধ দোকান --

স্টেজ এর সামনে দুটো সিঁড়ি রয়েছে স্টেজ টি কাপড় দিয়ে সুন্দর করে সাজানো রয়েছে ।

আ-নি দেখতে পাচ্ছি একটি অনুষ্ঠান বাড়ি এখানে একটি সুন্দর করে ফুল দিয়ে সাজানো রয়েছে।